যে টুয়েলভের কমার্সের রুম দেখুন কি সুন্দর করে চেয়ার টেবিল সেখানে পাতা আছে ক্লাস এখনো আরম্ভ হয়নি আরম্ভ হবে ক্লাস ।

ময়ুর কে তার পেখম ফেলালে যতটা সুন্দর দেখতে লাগে এমনি সময় ততটাও লাগে না দেখুন এই সেই সুন্দর মুহূর্তটি।